চাষ করা হয়েছে দূরে অনেক গাছ আছে।

দুদিকে বোর্ড আছে বোর্ড -এর মধ্যে অনেক কাগজ আটকানো রয়েছে দূরে দাঁড়িয়েও রয়েছে সেখানে--

সাইড -ও একটা নীল গেঞ্জি পড়া একজন দেখা যাচ্ছে। ওপরে অনেকগুলো লাইট আছে।

অনেক জানলা আছে আর সামনে রাস্তা আছে রাস্তায় সাইকেল দেখা যাচ্ছে--

একটা গাড়ি দেখা যাচ্ছে। এ-ফু-ল দোকানে ফুল দেখা যাচ্ছে ফুল ঝোলানো রয়েছে একটা লোক বসে আছে --

বড়ো কারখানার মতোন আছে যেখানে অনেক লাইট আছে। একটা লোক দাঁড়িয়ে আছে। মাথায় টুপি দিয়ে এবং টাই পরে।

দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে দূরে গাছ আছে লাইট --

উম হু নিচে বালি বালি মতন আছে উম--

একটা বড়ো মাঠ দেখা যাচ্ছে। মাঠের ধারে একটা বড়ো বিল্ডিং আছে কমলা রংয়ের--

কিছু বড়োরা বসে পিছনেও আমার কিছু জন বসে আছে কয়েকটা ছেলে শেখাচ্ছে চেম্বার রয়েছে ।